লোনেরও একটা কোম্পানি আছে।

খুব বেটার একটা জায়গা মনে হচ্ছে এটা।

আর এখানেই দেখা যাচ্ছে ভিউতে অনেক রকম নানা রকম রঙিন পাখি |

একটু হাই ভিউ আছে।

কিছু দোলনা কিছু চড়াই-এর কিছু চ --

এটা একটা আমাইজিন অ্যামুজমেন্ট পার্ক |

এটা একটা খুব আদি পুরোনো দিনের কলেজ ।

বাচ্চাদেরইকে একটা এডুকেশন প্রোভাইড করা হচ্ছে।

এখানে আধুনিক ইন্স্ট্রুমেন্ট --